অনেকগুলো গাড়ি রাখানো আছে বাইকও আছে।

অনেকগুলো চেয়ার আছে লাল কালারের।

সামনে কিছু ঘর দেখা যাচ্ছে।

আ বড় ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

অনেকগুলো মানুষকে দেখা যায় কিছু মানুষ বসে আছে কিছু দাঁড়িয়ে রয়েছে।

সাইটে কিছু বসার চেয়ার রয়েছে।